দোকানটির সামোনে কয়েকটি রঙ্গের বালটি দেখা যাচ্ছে।

মাটে অনেকগুলু বাধাকপি দেখা যাচ্ছে।

প্যান্ডেলটিতে একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে।

নার্সারিতে অনেকগুলো গাসের চারা দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি ল্যাপটপ দেখিতে পাইতাসি।

প্যান্ডেলের সামোনে একটি স্টেজ দেখা যাচ্চে।

বোর্ডটিতে চিলড্রেন হাউস লেখা আসে।

এখানে একটি প্যান্ডেল দেখিতে পাইতেসি।

এখানে একটি বড় ড্রাম রাখা আসে।

বেডরুমটিতে একটি পালঙ দেখা যাচ্ছে।

পালংয়ের ওপরে কয়েকটি চেয়ার রাখা আসে।

দোকানটিতে কয়েকটি সিলিং ফ্যান রাখা আসে।

দোকানটিতে একটি শোকেস দেখা যাচ্ছে।

গোয়াল গরের বাহিরে কয়েকটি গরু দেখা যাচ্চে।

এখানে একটি টুলগেট দেখিতে পাইতেসি।

স্কুল গেটের পাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

টুল গেটের সামোনে রোউড সাইন লাগানো আসে।

এখানে একটি খুলা মাঠ দেখিতে পাইতেসি।

মাঠটিতে কয়েকজন লোক দেখা যাচ্চে ।

ল্যাবরেটরীতে একটি মনিটর দেখা যাচ্ছে।

দোকানের পাশে একটি জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে।

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে।

জলাশয়ের পাড়ে লোকজন দেখা যাচ্ছে।

জলাশয়টিতে অনেক জল দেখা যাচ্ছে।

এহানে একটি জিম সেন্টার দেখিতে পাইতেসি।

ব্রেঞ্চটিতে কয়েকজন স্কুলের ছাত্র বসে আছেন।

বিল্ডিং -এর সামোনে একটি গেট দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের পাশে একটি রাস্তা দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি দুকান দেকিতে পাইতেসি।

নৌকাতে কয়েকজন লোক বসে আচেন।

এহানে একটি মিউজিয়াম দেকিতে পাইতেসি।

দোকানটির সামোনে একটি গাস দেখা যাচচে।

পোস্টারটিতে বড়ঘরিয়া বিটেল নাট স্টোর লেখা আসে।

এখানে একটি রানওয়ে দেখিতে পাইতেসি।

এহানে একটি পাহাড় দেখিতে পাইতেসি।